আচ্ছা আল্লাহাফিজ তাহলে ভালো থেকো ভারতের শিক্ষা কি বিনামূল্যে হওয়া উচিত? বিনামূল্য শিক্ষা, শিক্ষা আমাদের সকল ভবিষ্যতের ভিত্তি, শিক্ষা সবার জন্য বিনামূল্যে হওয়া উচিত, কারণ সবাই তা বহন করতে পারে না। আজকাল স্কুল ও বিদ্যালয়ের ফী অনেক বেশি।

অনেক পরিবারই এমন সমস্যা সমুখীন হয়, অভিভাবকরা খুব চিন্তিত এবং গভীর চিন্তায় পড়েছিলেন। কি করবেন কিভাবে উচ্চ বেতনের চাকরি খুঁজে পাবেন এবং কিভাবে একটি শিশুকে হতাশ করবেন না তত কুড়ি তাদের কেবল বিদ্যা বিশ্ব বিদ্যালয়ের ফী দেওয়ার জন্য অর্থের প্রয়োজন ছিল না। তবে তাদের উপার্জন এর অতিরিক্ত class ক্লাসের জন্য ব্যায় হয়েছিল, যা পরীক্ষার সাহায্য করবে। এছাড়া পরিবহন খরচের জন্য অর্থের প্রয়োজন, ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। ভারত সরকার উচিত দরিদ্র পরিবারগুলিকে সাহায্য করার জন্য বিনামূল্যে শিক্ষা প্রদান করা এবং ইতিমধ্যে তাদের উচিত বেসরকারি সংস্থাগুলিকে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেওয়া। উচিত শিক্ষা ইচ্ছুক ধনী পরিবার তাদের সন্তানদেড় প্রাইভেট ফার্মে পাঠাতে পারে। তখন পাবলিক ফার্ম গুলো প্রাইভেট ফার্ম গুলোর সাথে প্রতিযোগিতা করে ফলস্বরূপ তাদের পরিসেবা সরবরাহের উচ্চমানের সরবরাহ করা হয়। ভারতের শিক্ষা ব্যবস্থার মুখোমুখি প্রধান চ্যালেঞ্জ ভারতের শি শিক্ষা ব্যবস্থা ও মুখোমুখি প্রধান challenge গুলি হলো, শিক্ষা ব্যা ব্যায়বহুল উচ্চ শিক্ষা ক্ষমতা ব্যবহার মৌলিক সুবিধা সম্পদের অপচয় সাধারণ শিক্ষাবৃত্তির ছাত্র শিক্ষা অনুপাত point ব্যাখ্যা করুন। শিক্ষা ব্যায় ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা উচিত। পর্যাপ্ত অর্থের অভাব শিক্ষার উন্নয়নের প্রধান সমস্যা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার শিক্ষা ব্যয় কমছে তহবিলের অভাবে।